অনেক স্কুল স্টুডেন্ট এখানে উপস্থিত আছে খ্রিস্টানেস একটা স্ট্যাচু -ও এখানে রাখা হয়েছে।

এখানে একটা মাছের বাজারের ছবি দেওয়া আছে। দুজন মানুষ মাছ বিক্রি করছে এবং বহু মানুষ মাছ কিনতে এসেছে এখানে।

এখানে একটি বড়ো নদী সমুদ্র দেখানো হয়েছে তার মধ্যে একটি লঞ্চ রয়েছে লঞ্চ -টির কালার সাদা কলোর আর একটি ছোট লঞ্চ রয়েছে।

জি-জিমের রুম দেখানো হয়েছে অনেকগুলি জিমের যন্ত্রপাতি এখানে সাজানো রয়েছে।

ছবিটিতে একটি গাড়ির শোরুম দেখানো হয়েছে | অনেকগুলি গাড়ি এখানে রয়েছে ।